মেয়ে জার্সি গরুকে দাঁড় করানো হয়েছে গরুটি-ইর পাশে এ --

টি বড়ো ফ্ল্যাট এর দৃশ্য দেখানো হয়েছে ফ্ল্যাটটির সামনে একটি বড়ো গেট রয়েছে। গেট এর সামনে একটি--